এখানে কয়েকজন মিলে গাড়িটাকে সার্ভিস করছে মনে হচ্ছে ঠিকই করছে গাড়িটাকে।

এখানে অনেক ধরনের বই পাওয়া যায় সাইন্স -এর বই আমি সাইন্স নিয়ে পড়ি ওই জন্যই সাইন্স -ই বলছি। খুবই ভালো লাগছে এগুলো দেখতে খুবই ভালো লাগছে এখানে অনেকগুলো বই বিক্রি হচ্ছে।